না রে আমাদের ওই সব school থেকে phone টোন দেওয়া ওই সব system নাই। ধর আমাদের তো সব বেসরকারি school আমরা তো private school এ পড়েছি english medium school তো আমাদের ওইসব facilities গুলো নেই। হম এখন তো সরকারি school এ তো এখন দিচ্ছে দশ হাজার টাকা করে সে phone কেনার জন্য tab আর এখন দশ হাজার টাকাতে কি phone হয় বল? সেটাই এখন যা phone এর বাজার। সেটাই, আমি তো এই কিছুদিন আগে যে phone টা কিনেছিলাম আমার যে phone টা হারিয়ে গেলো সেই phone টারই তো দাম আঠেরো হাজার টাকা ছিল। হারিয়ে যাওয়াতে খুব কষ্ট হচ্ছিলো জানিস তো সমস্ত number সমস্ত photo বল video বল সব কিছু চলে গেলো আমার। হ্যাঁ এবার phone টা হারালে সব থেকে এবার যত document ছিল ওর মধ্যেই তো save ছিল এবার যদি SIM টা পাওয়া যেত তাহলে একটু, ভালো হত SIM টা তো পাসনি? হ্যাঁ সেটাই আর তার থেকে তো main আমার বাবার কিছু জানিস তো bank এরই সব সমস্ত জিনিসপত্র মানে photo তোলা রাখা ছিল মানে bank এর বই ছবি বল বা ATM এর number বল এগুলো সব ATM এ pin এর number এগুলো সব phone এর মধ্যেই save করা ছিল জানিস তো আমি এবার হারিয়ে যাওয়াতে কিছু বোঝাই যাচ্ছে না। হ্যাঁ এতো সমস্যায় তো পরে যাবি। হ্যাঁ তো তাই জন্য বাবা বললো, বাবা তো নিজেরটা ব্যবস্থা করে নিয়েছে ধর সেগুলো সব পেয়ে গেছে। কিন্তু আমার এখন একটা নতুন account লাগবে জানিস তো college এর কাজে আমার একটা scholarship পড়বো ভাবছিলাম। তো scholarship এর ওইটার জন্য তো bank এর account লাগে তো সেই জন্যই আর কি bank এর account টা খুলবো। ও মানে আগে কোনো দিন তুই account খুলিসনি না না আমি আগে কোনোদিন scholarship এইসব কিছু account খুলিওনি scholarship ও করিনি এই প্রথম করবো আর প্রথম scholarship এর জন্য apply করবো। ও তা দেখ আশে পাশের bank গুলো দেখ যেটা ভালো হয় আর বাড়ির পাশে তোর কোনো bank নেই?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

সে আমি বলতে পারবো না তোকে যে কি সরকারি না বেসরকারি bank গুলো কিন্তু যাই হোক এই দুটো আছে তো আমি ভাবছিলাম যে union bank টাতেই খুলে নেবো।

হ্যাঁ ATM card টা তো ধর করতেই হবে কারণ হচ্ছে ATM টা তো ধর যেখানে সেখানে দরকার এবার তো আমি সব জায়গাতে মানে এ করতে পারবো না টাকা নিয়ে যেতে পারবো না কারণ জানিস তুই তো সব থেকে আমার বাজে স্বভাব টাকা নিয়ে গেলেই হাত থেকে পরে যায়। হ্যাঁ হ্যাঁ টাকাটা সব সময় আসল কথা তো এখন digital হয়ে গেছে না এখন ফোন পে বিভিন্ন app এর মাধ্যমে টাকা গুলো transfer করা হয়ে যায়। এখন তো মানুষ আর money bag এ টাকা নিয়ে যায়নি। হ্যাঁ ঠিকই বলেছিস তারপর তো শুনেছি নাকি যে bank account থাকলে ATM card থাকলে নাকি phone দিয়েও তুই সব কিছু করতে পারবি। যেমন কি ওই ফোন পে খোলা হয় গুগল পে খোলা হয় পেটিএম খোলা হয় তাই না? হ্যাঁ তুই ঠিকই বলেছিস যখন আমি ছোটো বেলা একটা account করেছিলাম যখন আমাদের ঠিক আছে যখন আমি account করেছিলাম ছোটো বেলায় এবার পয়সা ঢুকছে কি ঢুকছে না ওখানে বুঝতে পারি না। সময় থাকতে massage কিন্তু দেয় না। Mobile link থাকলেও সময় ক্ষেত্রে scholarship এর massage কিন্তু সময় করে দেয় না এবার প্রতিদিন যেতে হয় আবার bank এ পয়সা ঢুকেছে কি না। নিয়ে যখন পরে ATM টা করলাম তো তারপর আমার mobile কিনার পর আহ link করার পর সব থেকে ভালো হলো আর যেতে হয় না আমি ওইখানেই জেনে গেছি পয়সা ঢুকেছে কি কত সুবিধা বলতো? হ্যাঁ সেটাই খুব ভালো কথা তো যখন জানিস তুই আমি সত্যি বলতে কি বলতো এইগুলো থেকে না মানে সে রকম অত সময়ও থাকে না যে bank এ কি করতে হয় না করতে হয়। কেমন কি করে কাগজপত্র করতে হয় টাকা পয়সা জমা করার ব্যাপারটাও আমি জানি না জানিস তো।

হ্যাঁ হ্যাঁ account, account এখন তো must লাগে যে কোনো ক্ষেত্রে এখন account পয়সা পড়াশোনা করছিস scholarship এর ব্যাপার আছে। scholarship এর টাকা কিন্তু হাতে দেয় না আগে তো ধর পড়তাম তখন account ছিল না আগে কারণ আমি school পড়াশোনা করতাম যখন আমরা এ school থেকে যে scholarship গুলো পেতাম না তখন হাতে হাতে করে আমাদের sir পুরো cash দিত। কিন্তু এখন পুরো digital যুগ চলে এসেছে তাই প্রত্যেক জনকে account করা বাধ্যতা মূলক এখন account না করলে হবে না।

হ্যাঁ সেটাই account তো খুলতেই হবে। তো আর একটা কথা যেটা জানার ছিল তুই কি কোনো দিন net banking use করেছিস? না না net banking আমি কোনোদিন use করিনি তুই করেছিস কি? না আমার তো account ই নেই কিন্তু আমার বাবার কাছে net banking টা আছে জানিস তো net banking এর facilities টা তুইও করেনিস বুঝেছিস। কত ভালো ভালো facilities আছে তুই জানিস না জানলে কিন্তু বলবি যে হ্যাঁ করে নিলেই ভালো। মানে কি কি জানিস জানা আছে তোর কিছু সে একটুখানি বল। আমি যে টুকুটা যা জানি net banking এ কি কি facilities আছে তোর তুই ধর সমস্ত কিছু online এ কেনাকাটা করতে পারবি তারপর ধর তুই ধর কোনো বাইরে থেকে কিছু জিনিস আনাছিস ঠিক আছে তো সেই জিনিস এ টাকাটা ধর এবার বাইরে তো তুই আর টাকা দিতে যেতে পারবি না। তো টাকাটা দিতে কি হয় সেই টাকাটা দিতে যাওয়াটা তুই কি phone এর মাধ্যমেই দিয়ে দিতে পারবি। ও মানে phone এর মাধ্যমে link করতে হবে না কি?

হ্যাঁ রে অনেক সুবিধা তাই জন্য আমি ভাবছিলাম যে গিয়ে না যখন account খুলবো তো একটা net banking এর ব্যাপারটাও করিয়ে নেবো। মানে যে account থাকবে ওইখান থেকে link করে net banking করা যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ ওইখানে link করিয়ে নেওয়া হয়। মানে তুই যদি bank এর account এ যাস তোর তো ধর তুই তো বলি তোর SBI তে account আছে তাই তো?

তাহলে এক কাজ করবি SBI bank এ যাবি তোর যেখানে branch আছে তোর বাড়ির পাশে আছে bank না আর কি দূরে আছে কোথাও? branch মানে এটা একটা branch নয় আমাদের এইটা তোমার যেটা থাকে না শাখা উপশাখা হ্যাঁ CSP branch আর আমাদের রামপুর হাটের নিশ্চিন্দপুর branch টা পড়ছে। ও আচ্ছা আচ্ছা তো তার থেকে ভালো কি একটা কাজ কর না তোর ওই bank এর তো ধর সেরকম তো অনেক পুরোনো হয়ে গেছে তো ওইটাকে বন্ধ করিয়ে দিয়ে তুই একটা নতুন ভালো বড়ো, বড়ো কোনো account এ খুলে নে মানে বড়ো কোনো bank এর account এ হ্যাঁ সেটাই ভাবছিলাম আমি এইখানে খুলে দেবো একদম branch এ একটা account খুলবো। একটা অন্য account খুলবো বা united bank খুলবো মনে করছি account হ্যাঁ খুলে নিবি তাহলে কি হবে বলতো তোর ATM card টাও পেয়ে যাবি তারপর তোর net banking এসবের সব facilities গুলো করে নিবি। হ্যাঁ হ্যাঁ আমি একটা করেছিলাম SBI তে তারপরে ATM card এসেছিলো ATM card টা দুর্গাপুজোর সময়তে হারিয়ে গেছে বুঝলি। মানে আবার apply করতে হলো আবার কবে আসবে কে জানে। ও বাবা তুই ATM card ও হারিয়ে ফেলেছিস ATM card নিয়ে? হ্যাঁ এই আমার SBI এর একটা ATM card দিয়েছিলো money bag এ ছিল money bag সমেত পরে গেছে। আমি বুঝতেই পারিনি এবার দেখছি তো ঘরে এসে দেখছি খুঁজে পাই না হারিয়ে গেছে নিয়ে আবার সেই bank গেলাম আবার Details দিলাম অনেক দিন দেওয়া হয়েছে এখনো পর্যন্ত এখনো ATM card ই এলো না। ও বাবা তাহলে এক কাজ কর যখন দেখছিস যে এরকম হয়েছে তুই কি FIR করেছিলি তো? যে তোর ATM card হারিয়ে গিয়েছিলো বলে? না ওইখানে তো সে রকম বললো না বললো আবার নতুন নেবার পর, আবার নতুন করে আবেদন করে করে দিলাম। ও গুলো করিনি আমি। কিন্তু আমি তো শুনেছি নাকি যে ATM বা bank এর পাসবই বল যে কোনো কিছু হারিয়ে গেলে নাকি আগে FIR মানে ডায়রি করতে হয়। police station এ গিয়ে FIR করতে হয় থানায় তুই করেছিলিস সেটা না করিসনি?

তোকে যাওয়া উচিত ছিল তুই একটা বার বরং যা চলে যা বুঝেছিস? গিয়ে বলবি যে আমার ATM card টা হারিয়ে গেছে। তো কি করবে police এরা ওই number টা bank এ দিয়ে তাহলে lock করিয়ে দিলে কি হবে তাহলে তোর কোনো অসুবিধা হবে না পরবর্তী কালে। হ্যাঁ ওইটাই করতে হবে তো সেই টাকাটা যে থাকবে আর যে পাবে অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ তুই সব থেকে ভালো ওইটাই করেনে তারপর তুই কি হবে তাহলে তোর কোনো অসুবিধাও হবে না সেই bank এর account টা তুই বন্ধ করাতে চাইলে বন্ধ করিয়ে দিতে পারবি। আর নতুন একটা account ও খুলে নিতে পারবি। আমি ভাবছি SBI টা বন্ধ করে একটা নতুনই করাবো। দেখ হ্যাঁ এটাও হতে পারে তুই এটাও রেখে দিতে পারিস নতুন একটা খুলে নিতে পারিস। তো যাই হোক তুই যেটা ভালো বুঝবি সেটাই করেনিস। হম আহ হ্যাঁ তো দিয়ে আহ কি বলে তোকে কি বলতে যাচ্ছিলাম যে হ্যাঁ ATM এ সব করলে নাকি যে পয়সা কাটে নাকি আলাদা ভাবে? তুই কি জানিস এটার ব্যাপারে? না সে ভাবে তো আমি জানি না ATM টা সঙ্গে সঙ্গে use করার পর charge কাটে কি না bank এ জানে এবার কি বিভিন্ন bank এ বিভিন্ন নিয়ম আছে। এবার কোন bank এ কি নিয়ম আছে আমার জানা নেই। না আমি যেটুকু শুনেছিলাম জানিস তো যে ATM card এ নাকি মানে তুই যদি ATM card নিস তাহলে তোর ATM card এর জন্য নাকি বছরে বছরে দুশো সত্তর

হ্যাঁ account থেকে কেটে নেবে। আর তো তোর ধর account এ কিন্তু সবসময় মতন পাঁচশো টাকা মতন রাখতেই হয় না হলে বলে নাকি যে account বন্ধ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ ওটা শুনেছি এবার ATM তো সব টাকা তোলা হবে না একটা limit আছে দশ হাজার কোনো কোনো bank এ কুড়ি হাজার পনেরো হাজার টাকা ওঠে এটা কি সত্যি? হ্যাঁ হ্যাঁ এটা নতুন একটা limit করেছে ধর আমাদের তো normal account মানে আমাদের তো normal account থাকে। সবারই সমস্ত সব যার যার আছে সবার তো ধর একই account

টাকা তুলতে পারবি না। আমি যে টুকুটা জানি আমি বলছি হতে পারে আমি ভুল বলছি কিন্তু হতেও পারে এইটা জানিস তো। হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই বলছিস একটা limit তো থাকবেই না হলে একটা ATM এর card নিয়ে যদি বাড়ে বাড়ে একটা machine এ টাকা তুলে যায় এটা তো হবে না। একটা limit থাকবে প্রত্যেকটা গ্রাহকে তো দিতে হবে সুবিধা। একাই যদি সবাই তুলে নেয় তো সে একটা limit করা আছে মনে হয় যতটা সম্ভব।

বেশি তোর টাকা যায় না তুই দশ হাজার টাকারই মতনই মনে হয় একদিন যায়। হ্যাঁ হ্যাঁ একটা limit আছে transfer করা হয় bank থেকে একটু দশ হাজার টাকা করে limit থাকে। এবার তার বেশি হবে না মানে একদিনের limit এইটা প্রত্যেক দিন per day হবে। হ্যাঁ তো যাই হোক গে আমি এই সবের ব্যাপারটা ঠিক বুঝতাম না আমি জানতামও না জিনিস গুলো দেখিওনি আমি ওই বাবার ওই কাজ গুলো করাতেই দেখেছি জানিস তো বাবা যখন phone এ ওই payment গুলো করে কাউকে কাউকে টাকা পাঠায় তখনই দেখেছি। হ্যাঁ হ্যাঁ একটা পেটিএম তো একটা bank হয়ে যাচ্ছে দিনকে দিন পেটিএম এর মধ্যে একটা bank এর মতন একটা ব্যাপার হয়ে গেছে। পেটিএমটা তাই না।

হ্যাঁ যে কোনো জিনিস ধর যে কোনো কেনাকাটা করলি বা কিছু করলি পেটিএম থেকে ধরো কেটে দেওয়া হয় পেটিএম ও card পাওয়া যায় এখন। হ্যাঁ তো দেখা যাক কি হচ্ছে আমি তো ভাবছিলাম যে উম যে কি বলে এই পেটিএম এই সব খুলবো তো যতক্ষণ না এখন account খুলছি দেখি কত সময় কি লাগছে। তুই কি জানিস account খুলতে কতদিন কি সময় লাগে বা কিছু? এমনিতে minimum একমাস তো লাগেই একমাস কুড়ি, কুড়ি দশ দিন লাগে এবার পরিচয় যদি হয়ে যায় সেরকম ওদের ওপর নির্ভর করে যে কতটা দেবে কিন্তু maximum কুড়ি পনেরো দিন লেগেছিলো আমার account টা খুলতে। বাপরে এক মাস কুড়ি পঁচিশ দিন লাগে তাহলে তো কি করবো রে এতো কাজ বাজ থাকবে। এখন জানি না যখন এই ছোটো বেলায় করেছিলাম আমার account তো খুলিনি তখন আমি খুলেছিলাম মোটামুটি কুড়ি পনেরো দিন লেগে গিয়েছিলো যে ছোটো বেলায় যখন account করেছিলাম। এখন কি নিয়ম করেছে আমি জানি না। ও যাই হোক গে আমি তো জানতাম বাবা তো বলতো নাকি যে account খুললে দু তিনদিনের মধ্যেই account খুলে যায়। তো কি করে কি হবে তুই তো মানে বলছিস যে মানে এক মাস যদি। তোর ঠিক জানা নেই তুই বলি কিন্তু যদি একমাস লেগে যায় তাহলে তো সব কিছুই মুশকিলে হয়ে যাবে। না এখন মনে হয় এক মাস লাগে না আমি যখন ছোটোতে খুলেছিলাম তখন ধর তখন এক মাস লাগেনি কুড়ি মধ্যে দিয়ে দিয়েছিলো আমাদের। এখন তো অনেক account হয়ে গেছে আস্তে আস্তে অন্য অন্য হয়ে গেছে এখন তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছে। তখন আমাদের বেলায় যখন ছোটোবেলায় খুলেছিলাম তখন বলছি আমি। এখন ব্যাপারটা আমি জানি না। আচ্ছা আচ্ছা দেখি তাহলে কত দিন কি লাগছে তাহলে তখন আমি খুলবো দিয়ে তুই খুলেনিস বরং হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো হবে এখন তো ওই account টা খুললে তো হবে না যে কোনো জিনিসেই account লাগবে এবং link করতে হবে যে কোনো shopping টপিং ওই account এর মাধ্যমে এখন তো টাকা ফাকা নিলে যা হয় না এখন চুরির ব্যাপার আছে টাকা আগে মানুষ কি হতো pocket এ করে টাকা ফাকা নিয়ে যেত এবং এক জায়গায় রাখতো না তো চুরিটাও বেশি হতো এখন তো সে রকম নয় এখন mobile এর মধ্যে সব টাকাই ভরা থাকবে এখন link এর ব্যাপার হয়ে গেছে যে কোনো দোকানে যাই কিনতে যাবা আহ mobile এ scan করলেই হয়ে যাবে। হ্যাঁ সেটা ঠিক বলেছিস। এই কিছু দিন আগেরই ঘটনা জানিস তো তোকে বলবো বলবো করেই ছিলাম। আমার বাবা যাচ্ছিলো কলকাতা নিয়ে বাবার pocket এ টাকা ছিল জানিস তো বাবা নিজের কাজের জিনিস কিনতে যাচ্ছিলো তো বাবার pocket এই ধর তোর ওই চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতন cash টাকা ছিল। তো দেখছে একটা চোর না অনেকক্ষণ ধরে বাবাকে follow করছিলো ওই টাকাটা চুরি করার জন্য।

তো কি হয়েছে দিয়ে তো বাবা তো বুঝতে পেরে গেছে কি করলো সঙ্গে সঙ্গে গিয়ে মানে যে টাকাটা পেতো তাকে দিয়ে দিলো দিয়ে পরের বার থেকে একটা জিনিসই বলেছে যে কোনো দিন আর টাকা পয়সা মানে cash নিয়ে যাবে না যা হবে তোর ওই online এ হয়তো payment করবে না হলে ওইখানেই ATM থেকে তুলে দিয়ে দেবে।

চুরিটা কমে যাবে এবং বিপদটা থাকবে না। হ্যাঁ রে ঠিকই বলেছিস যা অসুবিধায় সে দিনকে বাবা পড়ে গিয়েছিলো না বলছিলো যে মানে পুরো টাকাটাই মানে চলে যেত মানে ও সে রকম তাই জন্য বাবাকেও বললো যে যাকে টাকা দিতে গেলো সেই লোকটাও বললো মানে যে কাকুটা ছিল সে বললো যে তুমি এক কাজ করবে টাকাটা তোমার bank এর account এ রাখবে এসে এখানে account থেকে transfer করে দেবে। এখনকার দিনে তো বিশাল ব্যাপার হয়ে যাচ্ছে এখন digital যত যুগ হয়ে যাবে চুরি সেটাও হয়েছে এখন password share করতেও মানা করছে। এখন তোমার ধর phone করে বলছে KYC নামক প্রতারক করে KYC update করতে হবে এই দাও কিন্তু দিস না বুঝলি

হ্যাঁ ঠিক বলেছিস দেবো না এগুলো মানে এইগুলো দিলেই কি করবে সব কি আমাদের যত bank এ টাকা থাকে সব তুলে নেবে নাকি? হ্যাঁ এবার তোকে ধর phone করবে রাতে আমি উমুক bank থেকে বলছি তোর KYC update করা নাই। তো এখনই করতে হবে কেন না এখন না করলে তোর যত টাকা আছে সব টাকা তোর উম টাকাটা বন্ধ হয়ে যাবে আর তোলা হবে না। এবার তোর ভয় লেগে যাবে এত টাকা নিয়ে সব details চাওয়া হবে। এই তোর প্রথমে বলবে ATM এর number টা দাও আস্তে আস্তে দিতে দিতে OTP যাবে OTP share করতে করতে

ও মানে OTP হলো বল বা কিছু যদি কেউ phone করে bank এর এইসব চাইবে তো তাহলে আমি দেবো না। তাহলে আমি কি করবো সেই time এ আমি bank এ গিয়ে কি এইগুলো খবর দেবো যে এরকম এরকম একজন phone করেছিল। হ্যাঁ অবশ্যই bank এ জানাতে হবে bank তো bank bank কোনোদিন phone number OTP পারবে না। bank এ চাওয়া নিষেধ ধরো এগুলো কেউ যদি চায় তাহলে ভাববে এটা হ্যাঁ আলাদা মানে hack করার চেষ্টা করছে bank তোকে, কিন্তু bank এ তোর জিজ্ঞাসা করা উচিত, উচিত নয় কিন্তু তোমার password বা OTP bank কোনো দিন জিজ্ঞাসা করবে না। আচ্ছা আচ্ছা তাহলে একটা কাজ করতে হবে মানে ধর যদি আমাকে কেউ কোনোদিন কিছু phone করে চাইলো bank এর ব্যাপারে যদি বলে যে bank এর বইয়ের number দাও বা ATM এর pin বলো বা পা কি বলে তোর হম OTP কিছু চাইবে bank এর bank এর নিয়ে তাহলে আমি দেব না আগে সঙ্গে সঙ্গে গিয়ে bank এ খবর দেবো। হ্যাঁ এখন তো ওটাই হচ্ছে না এখন তো তোমার ওখানে আমার আশেপাশেই দেখেছি দু তিনজনের হয়েছে। ওকে phone করেছে ওকে বলছে KYC তোমার update করা নাই তুমি যদি update না করো তাহলে তোমার যত টাকা আছে মানে সেটা আহ হয়ে যাবে।

এ বাবা তাহলে তো ওর মানে সমস্ত টাকাই চলে গেছে হবে ওর কত টাকা ছিল bank এ?

এই student দের পয়সা ঢুকে ছিলো তো ওর bank এ সেরকম student দের account ছিল এবার ও তুলেনি scholarship জমিয়ে জমিয়ে ছিল এবার তো ও জানে না এবার KYC করা নেই ওকে phone করেছে হ্যাঁ বল KYC update করতে হবে তোমার KYC update করা নাই আঠেরো পেরিয়ে গেছে KYC update করতে হবে। নিয়ে ও বলেছে এবার কি কি document লাগবে ওকে চাওয়া হয়েছে এবার ATM বলো এ বলো করতে করতে password টাও দিয়ে দিয়েছে ভুল করে বুঝলে।

তাহলে তো ওই ছেলেটা টাকা পায়নি নিশ্চই? ফেরত টাকাটা পেয়েছিলো না পায়নি টাকাটা ফেরত?

Password দ্বারা নিষিদ্ধ চাইতেই পারে না bank তোমার, তোমার ATM number নিতে পারে তোমার পাসবই এর account number কিন্তু তোমার যে password বা তোমার আরো details উম bank এ নিষিদ্ধ আছে। এই বললো ওকে কিছু করার নেই তখন। কি কষ্ট বলতো ছেলেটা এতো কষ্ট করে করে টাকা জোগাড় করে করে bank এ জমা করছিলো আর ওর টাকাটাও হারিয়ে গেলো।

আচ্ছা আচ্ছা তাহলে ধর এবার আমি তোকে যেটা জানতে ধর তুই তো এতো কিছু বললি যাই হোক আমার তো খুব ভালো লাগলো যে এইগুলো জানা ছিল না জানতে পারলাম তোর কাছ থেকে

আচ্ছা আচ্ছা এই রকম ব্যাপার। তো যাই হোক গে তাহলে কি form টাকে যাবো ওইখানে দিয়ে form টম fill up করবো আর ওইখানে তোর যা যা documents লাগবে সেইগুলো দিতে হবে তাই তো? ।

ATM তো সঙ্গে সঙ্গে করবে না দেরি লাগে একটু দুই তিন দিন account টা তৈরী করে দেবে সঙ্গে সঙ্গে কিন্তু ATM টা একটু দেরি লাগে আসতে। দুই তিনদিন বা একটু time লাগে ওদের ও আচ্ছা আচ্ছা তো যাই হোক গে তাহলে এক করবো একটা কাজই করবো নাকি কি বলছিস যে আহ সমস্ত কাগজপত্র গুলো আগে করে নিয়ে ATM ফেটিএম এর ব্যাপারটা একবারেই সব নিতে হবে তোর Net banking এইসব গুলো নাকি একবারে করে নিলেই তাহলে একেবারেই সব কিছু সুবিধা শুরু হয়ে যাবে নাকি?

হ্যাঁ হ্যাঁ PAN card এ সব আছে। হ্যাঁ আর একটা কথা কি কি documents নিয়ে যাবো তোর বলে দিই তোকে তুই আর একবার শুনে নে তারপর বলে দিস যে ঠিক আছে কি না aadhaar card, photo আর তোর PAN card

আর passport size এর দু copy ছবি। আচ্ছা passport size এর দু copy ছবি নিয়ে নেবো বেশ হ্যাঁ আছে এগুলো সবই আছে। আর যদি voter card থাকে তো voter card টাও নিয়ে যাবি লাগতে পারে। Voter card হ্যাঁ voter card তো আছে এই নতুনই তৈরি হলো voter card আমার কাছে ছিল না just তোর ধরে রাখ ওই উম পনেরো কুড়িদিন আগেই এসছে। হ্যাঁ এখন আমরা যখন করেছিলাম voter card টা তখন তো ছিল এখন একটু digital হ্যাঁ এখন PAN card type এর হ্যাঁ আমি তো জানি না যে aadhaar card ও এখন PAN card এর মতো হয়ে গেছে। হ্যাঁ এখন সবই digital ছোটো ছোটো করে দিয়েছে আগে তখন কি ছিল আগে অনেক বড়ো ছিল বড়ো ছিল আমি যখন করেছি সবই বড়ো ছিল। এখন voter card গুলো দেখছি সেই PAN card এর মতন হয়ে গেছে এখন digital আর আগেকার মানুষের যে ছিল voter card ছিল সাদা হ্যাঁ হ্যাঁ কি বলতো voter card যেটা তুই বলছিস না আমার বাবা আর মায়ের ও ওরকম বড়ো বড়ো আমারও সেই বড়োই এসছে জানিস তো কিন্তু আমার ভাইয়ের সেই ছোট্টো ATM card এর মতন ছোটো ছোটো এসছে। আহ আমার সেই এ হয়েছিল আবার আমার কি ঝামেলা জানো আমার সেই রেশন card এ এবং আমার ছবির জায়গায় অন্য জনের ছবি চলে এসেছে আর নাম আমার আছে। নিয়ে bank এ গিয়েছি bank এ আমাকে match নেয় না নিয়ে আবার সেই update করতে হলো।

ভাব তাহলে এরকম অসুবিধার জন্য bank ফ্যাংকে আমাদের কি অবস্থাটা হবে। তো ধর এরকমই ভুলভাল করে bank এর কোনো details পেয়ে যাবে আমাদের নামে অন্য ছবি তাহলে তো আমাদেরকে টাকাই দেবে না রে। একবার হয়েছিল মনে আমাদের তো primary school এ aadhaar card করতে প্রথমে এসেছিলো এবং দু তিন জন computer নিয়ে বসেছিল আবার এত ভিড় গ্রামে তো আমাদের একটু পারা গ্রাম না প্রচুর বড়ো গ্রাম। এবং অনেক ভিড় এবার কার জায়গায় কার ছবি ওরা গোলমাল আমার জায়গায় অন্যজনের ছবি বসিয়ে দিয়েছে আমার নাম সবই details আছে। কিন্তু আমার ছবির জায়গায় একটা আর একজনের ছবি বসিয়ে দিয়েছে নিয়ে ভাই চলে এসছে আমার খুব চিন্তা এই মরেছে দিয়ে তারপর কি মানে অসুবিধা হয়নি তো তোর bank এর কোনো এ তে? টাকা পয়সা পাচ্ছিলিস তো? আহ না টাকা পয়সা update করিয়ে নিয়েছিলাম সঙ্গে সঙ্গে কদিন পর আবার অন্য team যারা aadhaar card তৈরী করে সেখানে এ করলাম। দিয়ে সেটা cancel করে দিলো নিয়ে যেই ছবিটা ছিল সেই ছবিটা cancel করে সেটা আবার নতুন করে ছবি তুলে আবার সেই aadhaar card এ নিয়ে হয়ে যায় আমার। মানে bank এ account খুলতে গেলেও এতো ঝামেলা থাকে সেটা আমি আজকেই তোর কাছে জানলাম দেখ। মানে বাবা তো বলতোই তা আমি বিশ্বাস করতাম না ভাবতাম ইয়ার্কি মারছে তো দেখছি যে তুইও সব একই কথাই বললি হ্যাঁ bank এ মানে কি ওরা তো পুরো একদম details তোমার সব নিয়ে নেবে। এরকম ভারতের কি না সেটা দেখে নেবে এবার তুমি যদি জঙ্গি ফঙ্গি হয়ে যাও অন্য দেশ থেকে account করো সেই তো তোকে details লাগবে সরকারকে দিতে হবে। ভারতীয় account করলো না কোন নাগরিক করলো তাদেরও একটা কর্তব্য আছে তাই জন্য সব details ওরা কিন্তু জেনে নেয়। হ্যাঁ ঠিকই বলছিস ঠিক আছে শোন না আমি না যাই বুঝলি বাবার সঙ্গে bank এ একবার নিয়ে সমস্ত এইগুলো করে নিই মানে কি হচ্ছে কি হচ্ছে না দিয়ে তোকে আমি জানাচ্ছি এসে ঠিক আছে। আমি তোকে এসে এক্ষুনি phone করছি। হ্যাঁ তুই আমাকে phone করিস এবং সব details গুলো জানাস কি কি হচ্ছে না হচ্ছে এবার কোন bank এ খুলবি সেটাও জানাবি। মানে আমাকেও একটা খুলতে হবে এবার তো সেরকম সুবিধা যদি পাশ তো আমাকে বলিস। হ্যাঁ হ্যাঁ তুই চিন্তা করিস না আমি দেখবো কোথায় কি হচ্ছে কোন bank এ তাড়াতাড়ি করে দিচ্ছে দিয়ে আমি তোকে এসে বলবো তাহলে তুই একটা কাজ করবি তুইও সেই bank এই account নতুন খুলে নিবি। তাহলে কি হবে কোনো অসুবিধা হলে বা কিছু হলে তুই আমার সঙ্গে যেতে পারবি বা আমি তোর সঙ্গে যেতে পারবো তাই না। হ্যাঁ তাহলে ঠিকই আছে তাহলে রাখ পরে কথা হবে। হ্যাঁ হ্যাঁ বেশ ঠিক আছে রাখছি হ্যাঁ হ্যাঁ রাখ